wow momo বা হচ্ছে যে, momo hut এই type এর যে দোকান গুলো, এই দোকান গুলোয় কি দেখা যায় যে বিভিন্ন ধরনের momo এমনকি even আমি পনীর momo ও দেখেছি। তারপরে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।

উম কেন আমাদের এখানে আমি তোকে বলছি, আমাদের এখানে তো octopus ও পাওয়া যায়। আমরা এই যে octopus তে szechuan chili octopus যেটা খেলাম ওটা তো অসাধারন খেতে ছিল। squid ও দেয় হ্যাঁ, একদম। হম

একদম, একদম। মানে যতোই হ্যাঁ, আমি আরেকটা জায়গা থেকে শুনলাম আরকি, মানে আমাকে বলল একজন যে হচ্ছে যে, মানে তিনি হচ্ছে যে আহ octopus এর ঐ dish গুলো আমার কথা শুনে কিনতে গেছিল তো, মানে উনি জিজ্ঞাসা করছেন যে, এরম octopus গুলো এরম দাম কতো বা এরকম পুরো একটা গোটা octopus কতো পড়বে? তো দোকানদার বলছে, যে octopus প্রচণ্ড expensive মানে মানে এটা বলত পারিস, তিন কেজি octopus যদি হচ্ছে সেদ্ধ করা হয়, তাইলে সেটা হবেও শেষে গিয়ে এইটুক। তো সেইটা করে মানে সেটা কেটে হচ্ছে রান্না করে, সেটা যদি গোটা নিতে হয় তাইলে তার দাম মোটামুটি প্রায় বেশ, চারশো পাঁচশো তো পরে যাবেই তার বেশি তো কম নয়।

ওটার গন্ধতো চলে যাচ্ছেই, আর টা বেশ আহ ভালো একটা আসছে। তখন মানুষ খেতে ভালবাসে। একদম সত্যি তাই খুবই ভালো ছিল। এটা আমিও বলব হ্যাঁ, সত্যি মানে আমি প্রথমবার octopus খেলাম সেই হিসেবে আমাকে বলতেই হবে। আমি, আমি আজকে চারচে মেলায় গিয়েছিলাম। চারচে মেলায় গিয়ে আমি হচ্ছে একটা মানে মেলায় তো সাধারানত যে ঐ ফুচকা momo হেদ্দা বেদ্দা ওইসব থাকে। আর একটা common stall দেখা যায় কি যেখানে হচ্ছে, আহ মোগলাই Chowmein পোকরা থেকে শুরু করে একদম পরোটা ফরোটা অব্দিও পাওয়া যায়। ঠিক আছে হ্যাঁ, এটাই হচ্ছে ওয়ে সেটা তো অবশ্যই। ওখানে সে কবে কার জিনিসপত্র use করে ভালো হয় না।

হম হু হু হু হু, এবং হচ্ছে আমি একটা যেটা জানি, না মেলায় আবার এটা আমি প্রথমবার দেখলাম যে এখানে মানে প্রায় প্রচুর রকমের মানে মেলায় তুই কোনদিনও শুনেছিস ইলিশ মাছের পাতুরি। হ্যাঁ, আমি প্রথমবার দেখলাম মেলায় ইলিস মাছের পাতুরি ছিল একেকটা পঁচাশি টাকাই। এবার হয়তো সেগুলো হচ্ছে হয়তো ছোট ইলিশ মাছ করেছে। বা হচ্ছে এবার আমি জানিনা হ্যাঁ, আর তারচেয়ে বড় কথা গাদা গাদা কাঁটা হবে। তো এইটা একটা বেপার। হ্যাঁ, আরও দেখলাম ভেটকি মাছের পাতুরি ছিল তারপরে তোপসে fry ছিল চিংড়ি মাছের katlet ছিল। উম তারপরে হচ্ছে আমি আরও দেখলাম chicken কাবাব, chicken fetus মানে এতো রকমের item ওখানে সব।

হ্যাঁ, বিরিয়ানি আমার অবশ্যই favourite । বিরিয়ানি আমার সত্যিই অবশ্যই favourite । তো বিরিয়ানি তো আমি বলবো ঐ আশীর্বাদ বিরিয়ানি টায় খা~আহ মানে তুই তো খেয়েছিস আশীর্বাদের বিরিয়ানি? হাজীও খেয়েছি এবার হাজী আরসালান, আহ খেয়েছি কিন্তু হাজীতে যেটা আমি দেখলাম অনেকেই আমাকে বলেছিল, যে হাজীর একটা যেটা বেপার আছে। যে হাজীতে নাকি মানে একটু তেল ফেল গুলো নাকি পুরনো use করে এটা আমি শুনেছিলাম। হ্যাঁ, আমকে একজন বলেছিল যে হাজীতে নাকি পুরনো তেল use করে। তো এটা একটা বেপার।

উম তা সত্যি কথা। উম হু, হম আশীর্বাদ এর বিরিয়ানি টা সত্যি কথা একটু rich আছে। আর আহ মানে আমি যেরকম মানে একবার হয়েছিল, আমি swiggy থেকে order করেছিলাম মানে বিরিয়ানি আরসালানে। এবার আমি সে বিরিয়ানি দেখে সে অবাক। সে বিরিয়ানি তে না আছে পুরো একদম মানে এমনি বিরিয়ানি mutton বিরিয়ানি সে একটা রুগী খেয়েও সুস্থ থাকবে। মানে এতোটাই মানে হচ্ছে মসলা কম। একদম একদম। এবার আহ হ্যাঁ, এবার কি বলতো আমাদের এখানে mushroom জিনিসটা আমি আবার খুব একটা দেখতে পারিনা। mushroom এর food গুলো item গুলো।

উম হ্যাঁ,

ঐ like সাতটা, মানে ছোট বড় piece মিলিয়ে সাতটা mushroom এর দাম মোটামুটি নব্বই টাকা মতো দাম হয়।

আচ্ছা শোন, তাহলে কালকে একসাথে যাওয়া যাবে। বেশ বেশ ঠিক আছে, চল টা টা। হ্যাঁ Hello আকাশ কি করছিস রে ভাই, কোনো খবর টবর নেই তোর কোনো পাত্তা নেই কি করছিস বল তো একটু। এইতো ভাই ভালোই আছি, তা তুই কি করছিস? তোরও তো কোনো খবর নেই। আমি ভাই এইতো office এ আছি আরকি একটু আর বলিস না তোকে সেদিনকে বললাম না আমার একটু কাজের চাপ পড়ে যাবে তো তারপর থেকে কাজের চাপ পড়ে যায় কিন্তু তোর মানে এখনকার যদি কথা বলি তো এখন আর কি কাজের চাপ পড়ে যাওয়ার পর তোকে phone করতে পারিনি অনেকদিন তো এখন office এ আছি তো office এ একটু আজকের দিনটা আজকে একটু কাজ কম আছে তাই জন্য তোকে phone টা করলাম যে কি করছিস একটু দেখি তুই তো আর phone -টোন করিস না।

দেখ সেরকমটা না। ধর তোর যেমন office এ কাজের চাপ বা পড়াশোনার চাপ same case আমারও। ধর আমিও তো পড়াশোনা করছি বা তার পাশাপাশি office ও যাচ্ছি, সেই office এর চাপের জন্য বা পড়াশোনার জন্য হয়তো তো phone করে উঠতে পারি না, আহ তা বাড়ির সব ভালো আছে তো কাকি কাকিমা কাকু উহ তারপরে তোর ভাই হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে একদম first class আর তোদের বাড়ির সবাই ভালো আছে তো কাকু কাকিমা তারপরে তোর বোন ভালো আছে তো সবাই? হ্যাঁ ওরা সব এখন ভালো আছে। শরীরও সুস্থ ওই দিক দিয়ে দেখতে গেলে আহ তা আ বলছি পূজা তো বেশ ভালই কাটল তাহলে নাকি তোর? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর কি বললি শরীর অসুস্থ কার শরীর অসুস্থ ভাই, কি হয়েছে? উহ শরীর অসুস্থ বলতে গেলে ধর আহ আমারই মানে এরকম কি হয়েছে তোর ওই কি বলব মানে season change হচ্ছে weather টা খুব একটা ভালো না। ওই জন্যে মানে একটু ঠান্ডা লাগা জ্বর সর্দি যেটা হয় আর কি। ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝলাম, তাহলে এখন কি ঠিক ঠাক আছিস না একটু শরীর অসুস্থ এখনও আছে। না শরীরটা একটু অসুস্থ আছে তবে ডাক্তার দেখিয়েছি ও medicine নিয়েছি। উহ তা ওনারা বললেন এসময় একটু হয় সাবধানে থাকবে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা খুব খারাপ লাগছে শুনে, যে তোর শরীর খারাপ যাই হোক medicine ঠিক ঠাক ভাবে নিস খাওয়া দাওয়া ঠিক ঠাক ভাবে করিস তাহলে ভালো হবে, বুঝতে পারলি তো এই আবহাওয়া তো বুঝতেই পারছিস এখন পরিবর্তন হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে। এই জন্যই আর কি শরীরটা খারাপ হয়ে গেছে তোর মনে হয়। আমার মনে হচ্ছে।

আহ বা কেমন হয় পুজো মন্ডপ বা পুজো করছিস কিনা, আহ বা কোথাও উহ ঘুরতে এর বেড়াতে যাবি কিনা, এসব কিছু নিয়ে planning হয়েছে কিছু? হ্যাঁ অবশ্যই কালী পুজো লক্ষ্মী পুজোর কথা এই sorry কালী পুজোর কথা যদি বলি, দেখ সেদিন লক্ষ্মী পুজোর কথা তোকে বললাম অবশ্য তো কালী পুজো আমাদের এইখানে হয় আরকি এক মানে প্রত্যেকটা জায়গায় কালী পুজো হয়, কিন্তু একটা জায়গায় আর কি কালী পূজোটা আরকি বেশ ভালো মানে দুমদাম করে হয় কলকাতায়। তো তাই জন্য ভাবছি যে কি করবো তুই তো ডাকছিস তো যাবো ওদিকে না এদিকে আমার friend রাও ডাকছে, তাই কি করব তাই কি করবো তাই ভাবছি দেখছি কোনটা করবো

উহ তা আমার বাড়ি যদি আসতিস তাহলে খুব হবে, তো friend রা যদি আসতে চায় তোর সাথে তাহলে নিয়ে আসিস, মানে পূজোটা তো এক দিনের তাহলে সবাই মিলে ধর একসাথে থাকবো, খুব আনন্দ, মজা, হুল্লোড় হবে, এর ফলে পুজোটাও আমরা আনন্দ ভাবে। এদের পার করতে পারবো খুব ভালো লাগবে, আবার তোর সঙ্গে ধর দেখাও হয়ে যাবে। তাহলে একটা কাজ করতে পারি বুঝলি, আমার friend দেরকে আমি জানাচ্ছি, সবাইকে বলছি, ত minimum ছয় সাত জন আছে, তো সবাই মিলে একটু আর কি গিয়ে মানে তোর মানে গেলাম তোর দশটার দিকে and চলে এলাম রাত্রে আবার। এরকম মানে করতে পারি, বুঝতে পারলি, হ্যাঁ, দেখ ওটা তুই করতে পারিস, তা হলে আমি বলবো ওটা করলে মানে খুব ভালো হবেনা, মানে ধর একটা তোকে বলি কেন, হবেনা না আহ মানে ধর কালী পুজো তো ধর রাত্রে, তুই যদি ধর দিনের বেলা এসে রাতের বেলা চলে যাস, তা হলে তো মানে দেখ পূজো টা, আহ মানে তুই ভালোভাবে মজা নিতে পারবিনা বা, পূজোর দিন যে সমস্ত মানে lighting থাকবে, এর মানে pandel হবে, এর এবং মণ্ডপ গুলো ভালো করে ঘুরে দেখতে পারবিনা বা আলোক সজ্জায় আহ আহ যে সমস্ত ধর, ধর pandel গুলো মেতে উঠবে, সেগুলো তুই ভালোভাবে উপভোগ করতে পারবিনা, তাই বলছি মানে ওটা ঠিক হবেনা, তবে তুই যদি আমায় এটা বলিস যে আমি সন্ধ্যার সময় তোর বাড়ি গিয়ে বা বিকেলের দিকে তোর বাড়ি গিয়ে পরের দিন, সকালের দিকে চলে আসবো, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে তাহলে কি হবে তুই পূজা মন্ডপ গুলো ঘুরে দেখতে পাবি, মায়ের প্রতিমা দেখতে পাবি ফলে আমাদের এখানে যে কালী পুজোর মেলা বসে সেটাও তুই উপভোগ করতে পারবি, ফলে তোর বন্ধুদেরও ভালো লাগবে তোরও ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ তুই যেটা বললি ঠিক বললি but কি জানিস আমার যেহেতু অনেকজন বন্ধু এবং তোদের বাড়িতে কিভাবে থাকবে থাকার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তাই জন্য problem যাতে সমস্যা তোর না হয় তাই জন্য আমি বললাম যে রাত্রে থাকার জন্য। তুই এমন একটা কথা বললি, মানে কি বলবো, মানে এক পলকেই যেন কথাটার মধ্য দিয়ে তুই আমাকে বন্ধুত্ব থেকে অন্য একটা সম্পর্কে নিয়ে চলে গেলি মানে কি বলবো, মানে তুই কথাটা কি ভাবে বললি সেটা আমি জানিনা আর তুই তো জানিস যে আমাদের বাড়িটা কত বড়ো যে তোর, তুই যদি, মানে তোর সাথে দশটা বন্ধু নিয়ে আসিস, আর দশটার জায়গায় কুড়িটা বন্ধুরও জায়গা হয়ে যাবে আমার বাড়িতে বুঝলি তো, তাই একথা আর মানে ভবিষ্যতে কোনদিন বলিস না যে তোর বাড়িতে জায়গা হবে না বলে আমি আমার বন্ধুদের নিয়ে যাবনা, এটা শুনে কিন্তু খুব একটা খারাপ লাগলো আমার, আরে না না আমি মানে আমার বলার মানেটা ওটা নয়, আমার বলার মানেটা হচ্ছে এটাই যে হয়তো আমার ধর ছয় সাতটা friend আর কি তো আমিও চাইনা কাকিমাও একটু আর কি কষ্ট করুক। কিন্তু অনেক গুলো friend থাকবে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা, একটু রান্নাটান্না করতে কষ্ট হবে, যেহেতু কাকিমাও শুনেছিলাম শরীরটা একটু খারাপ, তাই জন্যই তোকে বললাম বুঝতে পারলি তো, খারাপ মনে করিস না এটাতে। উহ না না ঠিকই সেটা একদিকে দেখে তুই এটা বলেছিস, এটা ঠিকই বলেছিস কখনো এটা অসুবিধা হবে না উহ টা তুই যদি পারিস তাহলে কিন্তু চলে আসবি, তবে তুই আসার আগে কিন্তু আমাকে জানাস। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে ঠিক আছে, তোকে আমি আজকে আমা friend দিকে বলছি office এই আছি সবাই, তো বলে তোকে তখন রাত্রেবেলা আমি সবাইকে জানাই। জানাই যদি যাবে বলে তাহলে তখন তোকে রাত্রে অবশ্যই তোকে আমি মানে phone কিংবা message করে জানিয়ে দেব ওটা, ওটা নিয়ে কোন সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই আমাকে একটা phone করেনিস, আর যদি ত phone না ধরতে পরি একট text আমাকে করে দিস, বা message ও করে দিস আমি দেখে নিব তাহলে আমি বুঝতে পারবো তুই অসছিস। সেটা বলছি তুই তো জানিস, যে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, মানে কি হয় এর প্রত্যেকটা মাসে কোনো না কোনো কিন্তু বাঙালিদের পুজো লেগেই থাকে আহ প্রথমত শুরু করছি ধর, আহ দূর্গাপুজো, কালীপুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, তারপরে গণেশ পুজো, কার্ত্তিক পুজো এইসব ব্যপার তো তুই হয়তো শুনেই থাকবি, তারপরে তো আছে ধর যেমন ধান উঠলে নবান্ন উৎসব গ্রামে বাড়িতে হয় তারপরে পৌষমাসে,

একদম একদম, একদম, বাঙালিদের তো এটাই একটা মজা দেখ প্রত্যেক মাসে মাসেই কিছু না কিছু পূজোর কথা বল মানে কিছু না কিছু হতেই থাকে, ঐদিক থেকে আমাদেরও একদিক থেকে ভালো হয়। School এর বল college এর বল, কিংবা office এর বল ছুটিও একটা পাই, এবং সেই দিনটাতে আনন্দও করতে পারি সেটা বাড়ির মানে পরিবারের সঙ্গে হতে পারে, বন্ধুদের সঙ্গেও হতে পারে মানে সেই দিনটা হয়তো অনেকটা আনন্দ খু enjoy করতে পারি। তোর কি মনে হয় তুই মানে ছুটিটা একদিক থেকে ভালোও মনে হয়না তোর, হ্যাঁ, ছুটিটা দেখ একদিক থেকে আমার ভালোও মনে হচ্ছে, এর আর একটা কথা আমি বলি, তোদের তো ধর কলকাতায় বাড়ি তা ওখানে তো ধর গণেশ পূজোটা খুব ভালো ভাবে হয়, বা কার্ত্তিক পুজো এগুলো তো খুব ভালোভাবে হয়, আমি শুনেছি, বা,

হ্যাঁ, অবশ্যই, অবশ্যই গণেশ পুজোটা তো তোকে আর কি বলবো, আমাদের এখানে তোদের গ্রামের থেকে গণেশ পুজোটা কিন্তু যেটা বলেছিস, ঠিকই বলেছিস গ্রামের থেকে তোদের গ্রামের থেকে আমাদের কিন্তু গণেশ পুজোটা আরকি ভালো হয়। তার কারণ গণেশটা অনেক বড়ো আরকি মাপের তৈরি হয় একটা, আর মানে খুব খুব লোকের ভিড় হয়, দেশ বিদেশ থেকে লোক দেখতে আসে এটা, মানে এতটাই মানে মানে সুন্দর আয়োজন করা হয়েছে এখানে। and লোকের ভিড় এতটা থাকে যে, যদি কেউ মানে কি বলবো কেউ ওখানে যদি হারিয়ে যায় খুজে পাওয়া যাবে না, কিন্তু খুব ম আনন্দ লাগে আমাদের ওই সেই সব থেকে পুজোর মধ্যে গণেশ পুজোকে, বুঝতে পারলি তো।

তারপরে এমনকি তাদেরকে বস্ত্রদানও করা হয়, সেসব সম্পর্কে এর মানে এর মানে তুই কী এসব কিছু দেখেছিস, মানে তোদের ওখানে হতে বা কোন অনুষ্ঠান বা এই সব আমি যে গুলো বললাম সেগুলো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখেছি, মানে আর খুব ভালো লাগে আর কি আমাদের , তো এই তো আমাদের boss এসেছে আর কি sir এসেছে, তো sir কিছু meeting করবে বলছে, তো তোকে আমি আবার একটু পরে যদি পোচ পাচ্ছি আরকি time টা, তাহলে phone করছি, আর না হলে রাত্রে আবার phone করছি, তুই কিছু মনে করিসনা বুঝতে পারলি, sir এসছে তো boss এসছে তো সে আবার কি নিয়ে কথা বলবে ঠিক জানিনা, তারপরে promotion হবে কার কার সেটা বলছিল, তাই জন্য মনে হয়, আমার মনে হচ্ছে যে ওটা নিয়েই কথা বলবে। হ্যাঁ, সেটা ঠিক ধর office এর meeting তোকে attend করতে হবে, সেটা ঠিক তবে খুবই ভালো লাগলো তুই মানে তুই office থেকে মানে সময় নিয়ে আমার সাথে কথা বললি। তুই আর একটা কথা সবসময় খেয়াল রাখবি কি যেখানেই থাকিস বা যে পরিস্থিতিতেই থাকিস মানে হয়তো office থেকে তোর meeting হচ্ছে বা কোন কাজে হয়তো তুই যুক্ত হয়েছিস মানে সেই কাজটাকে তোর কিন্তু সঠিক ভাবে পালন করা উচিত। যেমন office এর sir রা বা যে সমস্ত teachers গুলো থাকে এর তাদের কিন্তু তোকে দেখে খুব ভালো লাগে, যে না ছেলেটার মধ্যে একটা responsibility আছে বা কাজের প্রতি তার আগ্রহ আছে, এদেখে কিন্তু বলতে গেলে মানে sir রা তোর প্রতি interest হয়। তোকে একটা দায়িত্বের কাজও কিন্তু দেয়, পরবর্তী কালে কি হয় আহ মানে কাজের দিক থেকে তর একটা আহ ভাল promotion হয়ে যায়, তাই কিনা বল , তুই একদম ঠিক বলেছিস, ওই জন্যই sir আর কি আমাকে একটু আর কি ভালোবাসে, সব কিছু মানে বলে যে, এই জিনিসটা কর, ওই জিনিসটা কর, ওই জিনিসটা নিয়ে এস, এই জায়গায় যাবো আজকে তুমি আমার সঙ্গে যাবে ওই আর কি বুঝতে পারলি তো। হ্যাঁ, বেশ ঠিকাছে তাহলে এর আজ আর তাহলে বেশি কথা নয়, তুই meeting টা তে মনোযোগী হ, এবং sir এর সাথে ভালোভাবে কথা বল, আর আহ তাহলে তুই একদিন মানে ঘুরতে চলে আয়, একদিন বলতে কি কালীপূজোতেই তুই ঘুরতে চলে আয়। এবং সেখানে আমরা জমিয়ে আড্ডা হবে, হাসি মজা হবে, খুব ভালো লাগবে, হুল্লোড় ঠিক আছে তাই করব, আহ এখন তাহলে রাখছি, ঠিক আছে হ্যাঁ bye তাহলে,

শুভ সকাল যমীন কোমেন আছো এই তো বন্ধু শুভ সকাল কেমন আছো তুমি কি ব্যাপার আজ মনে হচ্য়ে তোমার মিজাজ খারাব আ হাঁস আর বোলো না অবস্থাটা অনেক্ষন খুবই খারাব আমি হতবাক ভোট করতেসেছি

ওহঃ ছেলে তা কিছু নেই আমি আপনার ছেলে কে ভালো করে চিহ্নি সেই খুব স্মার্ট তার কোনো খারাব সংঘ নেই তার ব্যর্থ পিছনে আর কিছু কারণ থাকতে পারে অথবা কারণ রয়েছে মনে হয়ে হেঁ কিশোর মনে কারণ আপনি কি মনে করেন তার মা বাবা দায়ী না তা নোই আপনি কি মনে করেন কি তিনি কলেজ পৰ্দান শেখার প্রক্রিয়া অনুকূল পরিবেশ স্কুল কলেজ আর প্রকীর্ত শিক্ষা নেই বুঝছেন আমি বুঝি কিন্তু যারা পরীক্ষা উট্রিনো হয়ে তাদের কি হবে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 আর প্রায় প্রতিদিন স্কুল কলেজ ধর্মে পারছেন হয়ে এবং মন্ত্রী নেতা রা ছাত্র শিখ প্রথমে দিকে সুক্ত হন আপনি কি একমত হেঁ তাও অবসয়ে ঠিক তাই সব সময়ে ছাত্র দেড় সঠিক পড়া সোনা হয়ে না এবং আপনি কি ভাবে পরীক্ষা উট্রিনো হবেন বলে আসা করেন শিক্ষক রা শিখ্যাত্ৰীক দেড় প্রাইভেট টিউশন নিতে উৎসাহকে দিন বলেন অভিযুক্ত রয়েছে ওই কারণ অধিকাংশ ছাত্র গ্রহণ করতে পারে না সব ষ্ট্ৰেকাৰ কারণ শিক্ষা দিকের মদদে কোনো শ্রীখোলা নেই রাজনীতিকে স্কুল কলেজ বাইরে রাখা জন্য কিছু করতে হবে রাজনীতি বিদ্যা আসলে তাদের দোল নেই আগ্রহেই এবং তারা চান তাদের দোল বোরো হোক আপনি কি মনে করেন তারা জনসাধারণ প্রতি আগ্রহী তারা জানে স্কুল কলেজ রাজনীতি বিদ্রোহী প্রশিক্ষণ ক্ষেত্র এমন কি ছাত্র দেড় নিয়ন্ত্রকারী স্থান রাজনীতি বিদ্রোহ কলেজ পরিচালনে হস্তচ্ছেপ করেন অধক আধ্যাপক রা মাঝে মাঝে আশায় হয়ে পরে এতে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 দেখছেন একটা জিনিস খেয়াল করে আমাদের মানুষ সবাই এক হয় নৌকায় আমদের সন্তানের প্রাইভেট টিউশন দিতে হবে আটাই এক মাত্র উপায় আসলে কইছে নেই এই শিক্ষা মান দিন দিন নিচে নেবে যাচ্ছে পাঠ্যক্রম ভারী কিন্তু শিখতে শুধু গাইড মুখস্ত করে শিখে তারা এমন যে তারা লাইব্রেরি থেকে নিজেকে নোট তৈরির করতে জানেন না হেঁ এইটা তুমি ঠিক হয় বলছো পুরো তা এ সামোসকারণে আর মন দিয়ে সেখান এমন হয়েযাচ্ছে ছাত্র দের সাথে তা দের পাঠ ব্যতীত শিখ্যার্থীরা সঠিক ভাবে লিখতে পারে না ইন্ডিতে কথা বলা বাদ দেন তাই আপনি বাড়ি তে আপনা ছেলে কে আর ভালো কোর্স করতে পারেন তাকে কিছু ব্যক্তি গত পার্ট দিন এবং ফলাফল দেখুন শেষ প্রজন্ত হেঁ তাই করবো ভালো লাইব্রেরি সহজ কবে শিখায়ারটি রা নিজে শিখবে তাই ভাবতে হবে আমাদের ছাত্র মান খুব নীম মানে সবাই ডিগ্রী এবন কি সানাতক করতো ডিগ্রী বা তাদের যে কোনো সংখ্যা নিয়ে বের হয়ে কিন্তু সুপ্রিয়র সাহিজে পরীক্ষায় অংকিত কাজ পঠিত সংখ্যা আখন তাই শুন্য আর কারণ আর কি মনে করেন তাই বলেন আমাদের শিশু মন বাঁধতে কিছু নির্দিষ্ট পরিচেস্ট করা পোষে যাতে তারাও আমাদের শেখে অন্য অঞ্চলে শিক্ষা দিতে সাবাথে সম্পন্ন হতে পারে আচ্ছা আপনি সাহেব আপনার স্কুল জীবন কেমন ছিল মানে আপনি স্কুল জীবনে কেমন উপভোগ করছেন সেই বিষয়ে কি বলবেন সকাল ছাত্র জীবনে স্কুল লাইফ সহজ জীবন সিস্ট সময়ে সাংসারিক জীবন যায় বলে বাস্তবিক কোনসুটি থেকে চিন্তা মুক্ত এই ছাত্র জীবন চিহ্ন সুস্ত্র বাতাসে মাথায় লেগ মতুন ছাত্র জীবন ছাত্র লাইফ বা ছাত্র জীবন কাটালে লাইফ গুলু প্রায় অধিকাংশই মানুষের কাছে সব থেকে আনন্দ মুরোক্ত আপনি কি মনে করতেছেন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 এক বারিঅপরিপকম বয়েস থেকে প্রবত বিশেষ হোৱা প্রজন্ত স্কুল আমাদের সর্বাধিক গুরুতবপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাই স্কুল কে বলা হয়ে আমাদের দ্বিতীয় গৃহ

সুদু মনে পরে যায় পুরোনো সিঁথি গুলু বন্ধু দের কাটানো খুঁছুটি মাখাও আমূল ঋণ মুর্হত তেয়াছেরের ভালো ভাসা মাখবনে ওই সুতি ক্লাসরুমে সেটা গন্ধ এইতো টিফিন ভাগ্য করে খৰা এই গুলুই আর কত কি ছিল

প্রত্যেক দিনে কম বেশি মনে হয়ে স্কুল তা থাকতে ভালো হতো এর ছাড়া আরও বিশেষ কিছু অনুভূতি সেরা ঘোরা ফিরে মনে চাষ বসে কিন্তু তাই বংগো বই তা উঠতে পারে না গোপন থেকে যাই অব একটা যন্তনা গুলু বাস্তব জিজ্ঞাই স্কুল বেলা স্বার্ণালী দিন গুলু আর খক্ষণে ফিরে আসবে না তাই ছিটি তাই শুধু ছিটি নিয়ে বেঁচে থাকা আর ছেলে বেলা সাহিত্যিক গুলু অংশুক হয়ে ভালো লাগা প্রত্যেক মুর্হুত গুলু ছবি করে তুলে এইটা প্রাচীন সত্য আর এইটাই জীবন তবে সাচ্চুল জীবনে আমার একটা কথা মনে পরে রাধের সাহেব মানে একটা যুক্তি খুব আবার মন জেগে বলে সেই যুগটি তা কি জানো

সেই যুগটি তা হলো বন্ধ চলে রোদ্রে মন কেমন ম্যান্টজড খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে একলা খৰা টিফিনে ইস্কুল করিডোরে সহায় সাথে লড়াই তোকে দেখবো কেমন করে তোর জন্যে খোলা টিফিন বাক্স ভাগ করে খৰা টিফিন বাক্স বোলো বন্ধু হবি ফিরে বন্ধু হবো স্টোন পেপার সেজোর টিফিন বক্সে এই কথা তা আমার হৃদয়ে সয়ে যায় আসলে এই কথা তা অনেক সতিহী বিজড়িত রযেছে অনেক কথা লুকিয়ে রয়েছে হেঁ বন্ধ আমি তেমন করেই সকাল দশটা থেকে চারটা প্রজন্ত ঘুম ঘুম করা ক্লাসরুম কোনো ক্লাসে বাংলা কোনো ক্লাসে ইংলিশ দীপক বোনে কখুনে বীজগণিতের চাপ আর ইতিহাস ক্লাসে শুধু ঘুম স্কুল স্বত্ব তা শুনলে মনে উঠে চিত্রে পাহাড় কখনো বুকে মাঠে দোলা পাখিয়ে উঠে একরাশ কান্না আবার পরোক্ষ নেই উপর পাঙ্খা আনন্দ ঘনমূর্হত স্কুল জোবনে ক্ষেত্রে গুলু সত্যিই লাগান ছাড়া আপনি কি মনে করছেন হেঁ তুমি ঠিক হয় বলেছো শেষে উক্তি তা তোমার আমার ভালো লেগেছে আসলে যোবন চিৎ গুলু সত্যি লাগান ছাড়া লাগান ছাড়া সকল কাজ করেছি কোনো বাধা বিপত্তি নেই আমার মোটেই শিক্ষা মানে জ্ঞান কর্ম পরিধিটি এবং জোবনে প্রতিটি প্রশ্নে বোঝা হেঁ আমার টিপুন হচ্য়ে শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমেই প্রকৃতি অপূর্ণ জিনিস পূর্ণ হয়ে হেঁ তুমি ঠিক বলেছো সবাই কে শিক্ষা গ্রহণ করা উত্তম কারণ শিক্ষা ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না শিক্ষা তা দের কে বাস্তব করে তুলে যা মানুষ স্বপ্নই বা কল্পনায় দেখে

হেঁ বর্তমানে শিক্ষা বেবস্তা ভালো ভাবে চলছে না প্রতীকে শিক্ষা অধিকার আছে কিন্তু শিক্ষা গুরুত্ব্যমান অর্জন করা সকল কঠিন হয়ে পড়েছে কারণ সকার স্কুল গুলু উন্নত শিক্ষা প্রদান করছে না সকার বিষম পরিক্রম করছে কিন্তু তারা শিক্ষা বেবস্তা তাদের ভালো না যেমন প্রাইভেট স্কুলে গুলু শিক্ষা বেবস্তা অনেক উন্নত হয়ে কিন্তু সরকারে যেইরকম উন্নত হয়ে আপনি কি মনে করেছেন হেঁ এটা তুমি সঠিক বলেছো কেন এখন বর্তমানে সিল্কহে বেবস্তা প্রাইভেট ক্যান্ডেট হয়েগেছে কারণ পারিবাতে যারা পরে তাদের শিক্ষা কাজকর্ম অনেক উন্নত আসলে সকারী স্কুল গুলু তে জ্ঞান অর্চন করা মতুন অনেক কিছু থাকে কিন্তু সকারী টিচার রা কিছু বেবহার করে না সেই ক্ষেত্রে সকারী টিচার রা অনেক ফেইসে বলে বিশেষ করে সরকার স্কুল যে গুলু পরে সেই গুলু অনেক পিছে রয়েছে তারা অনেক দিক থেকে পিছনে পরে রয়েছে এর জন্য দেয় শিক্ষা বেবস্তা অনেক সচল ভালো শিক্ষক সম্পদ এবং অন্য বেবস্তা নেই তারা তাদের কর্তভ বোঝে না হেঁ যেমন বেসরকারি তে শিক্ষা আরও ভালো শিক্ষা সম্ভাবনা সরপাড়ায় করা যায় এর সংঘে তাদের পরিসুখতো আর্থিক সুবিধা সম্বন্ধে শিক্ষা রয়েছে

সরকারি তে অনেক কিছু শিখতে পারি কিন্তু বেসরকারি তে এবং কিছু বেবস্তা নেই সরকারি স্কুলে বেবস্তা গুলো অনেক তা হয় খারাব খারাব হয়ে খারাব দিকে যাচ্ছেই আপনি কি মনে করছেন

তার পর দেখা যাচ্ছে তা দের মদদে থেকে অনেকে ভালো হয়ে অনেক খারাব হয়ে আর বিশেষ করে গার্জিয়ান রা এই বিষয়ে তাকি দেব প্রয়োজন কারণ শিক্ষা ক্ষেত্রে অনেক বেহেস্ত উন্নত করেছে এর মদদে থেকে আমাদের বের হয়ে আস্তে হবে শিক্ষা কাজ কর্ম ভালো করতে হবে শিক্ষক দের তাকি দিতে হবে তাদের গার্জিয়ান কঠিন হতে হবে এই ভাবে আসলে একটা সুষিক্ষেত সন্তান করা আমাদের আপনি কি বলেন মনে করে এইটা জন্য শিক্ষা বেবস্তা আরও একটা সমস্যা হয়েছে প্রত্যেক তা একটা মার্ক্স্ করা উচিত যারা জ্ঞান পেচে বা না পেচে ওই প্রচ্ছনা বেবস্তা পরিবর্তন করা খুবই প্ৰয়োজন কারণ আজকে শিশু বা জীবক আঁকে ভভিস হেঁ আসলে আজকে শিশু আগামী দিনে ভভিস্ট এইটা সঠিক আসলে কি বলবো তোমাকে লো ল এ কলেজ আগামী প্রজন উন্নতি জন্য ইন্টারগ্রাডে বা এ এল এল বি এবং এলএলবি কোর্স অফার করে সেরা শিক্ষা দেবা চেষ্টা করে হেঁ অবস চেষ্টা করতেছে কারণে যে গুলু সরকারি স্কুল কলেজ বেবস্তা অনেক খারাব এক দিকে এখন সেই ক্ষেত্রে এখন সরকারি মদদ দেব উচিত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 নির্দন্ত বিহীন মনে হয়ে কারণ শিক্ষা মাধ্যমেই একটা জাতি গঠিত হতে পারে এবং শিক্ষা মাধ্যমেই অনেক দূর আগেই যেতে পারে যার মদদে শিক্ষা আলো নেই সেই কখন আগতে পারে না এই আমি মনে করি হেঁ অবসয়ে শিক্ষা যাতেমরোজ শিক্ষা ছাড়া কোনো কখন চলা ফিরে যাবে না সম্ভব না এর মদদে শিক্ষা আমাদের মূল উদ্দেশ আসা করি এই বিষয় সরকার এবং গোদপি শিক্ষা গার্জিয়ান যারা রয়েছে তারা এই বিষয়ে সন্তান দের অনেক তালিখ দেবেন কারণ এখন বর্তমানে সবাই জানে শিক্ষা উপপের কত তা গুরুত্ব দেব উচিত আসলে শিক্ষা আমাদের মোর মেরে দুঁদে ধরা কারণ শিক্ষা মাধমিয়ে দেশ জাতি সমাজ সবার উন্নতি করা সম্ভব হেঁ অবসয়ে কারণ শিক্ষা সারাতন কোনো জায়গা কোনো কিছু হয়ে না কোনো কিছু সম্ভব না শিক্ষা ছাড়া প্রত্যেক তা জায়গা শিক্ষা মান অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে হেঁ প্রত্যেক তে জায়গা তে এখন শিক্ষা মান অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে তবে শিক্ষা নিয়ে তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো অনেক কিচ জানা অঞ্জনা সব কিছু জানা হলো আমার খুব লাগছে তোমার সাথে কথা বলে আসা করি সবাই সতর্ক থাকবে

আচ্ছা রিয়া হ্যাঁ